দুহাজার এগারো সালের অদোম শুনানি অনুযায়ী গ্রামের বসবাস কারি

এগারো লক্ষ্য আর এগারো কোটি চার লক্ষ্য আসি হাজার পাঁচশো চদ্দো জন যা দেশের জনসংখ্যার সাতষট্টি point ঊনসত্তর percent সতেরোশো তিরানব্বই সালের চিরস্থায়ী বন্দোবস্থের পর গ্রামীণ শাসন ও কর ব্যাবস্থায় ব্যাপক পরিবর্তন আসে এ ব্যাবস্থায় গ্রামের জমির পূর্ণ অধিকার পায় জমিদার আধুনিক রাষ্ট্র ব্যাবস্থায় গ্রাম পর্যায় স্থানীয় সরকার ব্যাবস্থা নির্বা নির্বাচন পদ্ধতি চালু করা হয়

গড়েতোলা হয়েছে ভারত বিংশ শতাব্দীর শুরুতে মোহনদাস করমচাঁদ গান্ধী ঘোষণা করেন ভারতের রাস্তা বা গ্রাম গুলোতে বসবাস করেন দুহাজার এগারো সালের জাতীয় জনগণনা অনুসারে আটষট্টি point চুরাশি percent ভারতীয় বিভিন্ন গ্রামে বসবাস করেন অন্ধকারে যথেষ্ট পরিমানে

নসো ছিয়াত্তরটি গ্রামে দশ হাজার এর বেশি জনসংখ্যা রয়েছে স্থানীয় ধর্মীয় অনুসরণ অনুসারে বেশিরভাগ গ্রাম গুলি নিজস্য মন্দির মজ্জিত

এছাড়া গ্রাম কথাটির অর্থ হিসাবে দক্ষিণ পশ্চিম এশিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া অর্থাৎ মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়া মালয়েশিয়ার গ্রাম কে গ্রাম গ্রাম পাও গ্রাম পাও কখনো কখনো ইংরেজি ভাষার ক্যামপং বা ক্যামপং উচ্চারিত হয় মালয়েশিয়ার কামপুং দশ হাজার জন বা তার কম লোকের বসবাস হিসাবে নিধারিত হয় ঐতিহাসিক কাল থেকে গ্রাম অতিথি মো ~ মলয় গ্রামে নেতৃত্বে থাকে এবং একটি একটা গ্রাম প্রধান যিনি তার গ্রামে নাগরিক বিশেষ হবার ক্ষমতা রাখে আরো তথ্যের জন্য মানুষই আর আদালতে তথ্য রয়েছে এছাড়া মদ্ধ এশিয়ার কথা বলতে গেলে পাওয়েল আকাশ বা কাজাগিস্তানের একটি শব্দ যার অর্থ গ্রাম দু হাজার নয় সালের কাজাগিস্তানের আদবসুনার অনুসারে অনুসারে বিয়াল্লিশ point সাত persent কা কা খাস অর্থাৎ সাত point পাঁচ million মানুষ বিভিন্ন গ্রামে বসবাস করে এই ধরণের আচ্ছা এই ধারণাটির সাথে সাথে পাবেল শব্দের পাশা পাশি উত্তর কাজাগিস্তানের লৌহিক শব্দের অর্থাৎ cello ব্যাবহৃত হতো অর্থাৎ আমরা এই সমস্ত আলোচনা থেকে গ্রামের কিছু বৈশিষ্ট খুঁজে পাই

সুন্দর হয়ে থাকে তবে গ্রামের তুলনামূলক একটু কম সুবিধা প্রাপ্তি ঘটে থাকে

গ্রামের মানুষজন দের যেরকম সাছন্দ আছে কিন্তু সেখানে কোনো অসুস্থতার ফলে পরিসেবা পরিকাঠামো

সেটি খুবই সহজ লোভ্ভো হয়ে থাকে না তবে গ্রামগুলি শহরের বাড়ির তুলনায় দেখতে অনেকটাই অন্য রকম প্রকৃতির হয়ে থাকে এখানে বড়ো বড়ো কিলার দেখতে পাওয়া যায় না এখানে মাটির দেওয়াল অনুসারে বাড়িগুলি থাকে তাতে খড়ের চাল বিশিষ্ট আহ খোয়া থাকে এবং মাটি দিয়ে বানানো ডালায় বা

থেকে থাকে যাতে তারা চাষবাস করে খেতে পারে এবং অনেক আর পুকুর ও দেখা যায় যেখানে বিভিন্ন মৎস চাষ করে তারা তাদের জীবন পরিবাহ করে এছাড়া তারা মাঠে চাষ আবাদ করে থাকে এবং সেখান থেকে তারা উৎপাদিত ভালো ফসল খাদ্য হিসাবে খেয়ে থাকে গ্রামের মানুষদের জীবনযাত্রা একাধারে খুবই সরল হয়ে থাকে তারা খুবই সহজ পোশাক পরিচ্ছেদ করে থাকে

তাতে তারা অনেকটাই

থাকতে পারে

তবে তারা অনেক আহ সুস্থ পরিবেশে থাকতে পছন্দ করে গ্রামের বিভিন্ন সংস্কৃতি বিদ্যমান দেখা যায় গ্রাম্য লোক সংস্কৃতি এছাড়াও তাদের শিল্প কলা ছাড়া দেশে ছড়িয়ে পড়েছে কায্যতো দ্রব্য হাতে বোনা কাজ করা দ্রব্য বিভিন্ন রকম দ্রব্য তারা রণের তৈরী করে এবং তা শহরের বুকে পা রাখে শহরের বুকে পা রাখে সেই ক্ষেত্রে সেখানে শুধু তারা চাষবাসই নয় আরো বিভিন্ন রকমের শিল্প সত্তা দেখিয়ে থাকে এছাড়াও তাদের সভার অনেকটাই নমনীয় হয়ে থাকে গ্রাম্য সমাজে থাকার কারণে তারতবে বলতে গেলে বলা যায় যে আহ বলতে গেলে বলা যায় সেখানে তারা বিভিন্ন সংস্কৃতিক কাজকর্ম করে থাকে যেমন বাউল গান নাটক পালা এই সমস্ত জিনিস গ্রামে কিন্তু দেখা যায় এবং তাদের কাছে অর্থাৎ গ্রামের বাচ্চাদের কাছে খোলামাঠে যাতে তারা বিভিন্ন রকম খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে সুস্থ

ফুটবল ক্রিকেট এবং বাচ্চাদের বিভিন্ন রকম খেলা যেগুলো আজ তাই হারিয়ে গেছে সেগুলো

গ্রামাঞ্চলে সেগুলো দেখা যায় এছাড়াও গ্রামের বিভিন্ন ছোট ছোট কুল দেখা যায় যেগুলি যেগুলিতে পড়াশুনোর পাশাপাশি তাদেরকে বিভিন্ন খাদ্যের সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু বিশেষ কোনো পরিকাঠামোর উন্নতি না থাকার কারণে তাদেরকে শহরেই ছুটতে হয় গ্রাম গুলি আগে খুবই দরিদ্র সীমার মধ্যে দিয়ে যেত কিন্তু বর্তমানে সরকারের উদ উদ্যোগে বিভিন্ন সুযোগ সুবিধা দ্বারা পেয়ে থাকে তবে তাদেরকে আরো সাচ্ছন্দে দেখতে থাকার সুযোগ অবশই করে দাওয়া উচিত

ব্যবস্তা সরকার দ্বারা বা সরকার কতৃক ব্যবস্তা করা হয়েছে তাতে করে তাদের জীবনে উন্নতির সাধন হয়েছে এবং একটি সুষ্ট নিয়মের তারা নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে পারছে এছাড়াও গ্রামে যেরকম চাষবাস করা মানুষ জন দেখা যায় সেরকম কুমোর বা কর্মকারের শ্রেণি দেখা যায় যারা যারা জায়গার মাটির জিনিস তৈরিতে পারদর্শী হয় এবং কর্মকার যারা বিভিন্ন লোহার বস্তু তাদের কর্মশালায় তৈরী করতে পারে গ্রামের কোনে পৌরসভার এলাকা থাকে না এটি একটি পঞ্চায়েত প্রধান সমাজ অর্থাৎ সরকার কতৃক নির্বাচিত একজন গ্রাম পঞ্চায়েত নিদ্দমান থাকে যিনি গ্রামের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এগিয়ে এসে সাহায্য করে থাকে এবং সঠিক বিচার ব্যাবস্থার অভ্যন্তরীন বিচার ব্যাবস্থার পরিকাঠামো তৈরী করে থাকে তবে গ্রামে আজও কিছু কুসংষ্কার চলে আসছে যা এই গ্রাম্য সমাজের ক্ষেত্রে অবাঞ্চিত নয় গ্রামের মানুষের জীবন জীবিকা আমাদের শহরের পাঁচটা মানুষের জীবন জীবিকার থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে তারা বিলাসবহুল জীবন জাপন কাটাতে এবং সাচ্ছন্দে

খেটে খেতে বেশি পছন্দ করে থাকে যার জন্য তারা কোনো সময়

এর ফলে তারা অনেক টাই কর্ম প্রকৃতির হয়ে থাকে এবং তারা একাধিক কাজে পারদর্শী ভূমিকা পালন করে থাকে শহরে তৈরী হওয়া বিস বিশালাকৃতির বহুতল

করার দায় এবং রোজগারের জন্য শহরাঞ্চলের বিভিন্ন বহুতল এলাকায় টিকাকর্মী হিসাবে কাজ করে থাকে এবং তাদের খাদ্য পরিচালনার করে থাকে

গ্রামের মানুষেরা চাষ আবাদ না করতো তাহলে হয় তো আমরা বিভিন্ন রকম সবজি ফসলে সাচ্ছন্দ ভাবে কিনে খেতে পারতাম না তারা আছে বলেই আমরা বাজারে এত উৎপাদিত সবজি এবং সেগুলো দেখতে পাই এগুলো তাদের পরিশ্রমের একটি ফলস্বরূপ বলাযেতে পারে সেরকমই যারা মৎস জীবি হয়ে থাকে তাদের মৎস হরণ করা হলো প্রধান জীবিকা তারা জীবনের ঝুঁকি নিয়ে নদী

সরবরাহ করে থাকে যদি আমরা সহজে ক্রয় করে আমাদের খাদ্যের যোগান দিয়ে আসছিল তাই বলা যেতেই পারে যে এই গ্রাম যতটাই প্রাকৃতিক সৌন্দযপূর্ণ এবং তাদের জীবন যাপন যতটাই আহ কঠিন হয়ে থাকুক তারা অনেক স্বতঃস্পুর্ত ভাবে জীবনে কাজকর্ম করে থাকে এবং তাদের জন্যই আজ সমাজের একটি ব্যাবস্তা সুস্পষ্ট ভাবে চলে আসছে গ্রাম বাংলার একটি অপরিহায্য

Hello আশা?

কি অবস্থা তুমি আমাকে চিনতে পারতেছো না?

আচ্ছা নামটা বললে একটু সুবিধা হইতো ও তুমি যে আমাকে ভুলে যাবে এই ব্যাপারটা আমার একদমই মাথায়ই ছিল না মানে আমি ভাবতে পারিনি সত্যি সত্যি ভুলে গেছো?

উম এখন চিনতে পারছো না তুমি কি খাদিজা?

ও আসলে আমার আগের ফোনটা চুরি হয়ে গেছে তো এটা নতুন ফোন এখানে এই ফোনে কারোর sim নাম্বার কোন কিছুই নাই।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 ও আচ্ছা তো কি অবস্থা তোমার? এইতো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তোমার কি অবস্থা? আমিও আলহামদুলিল্লাহ ভালই আমি ওই আসলে সবার নাম্বার খুঁজছিলাম বুঝছ যে দেখি সবার খোঁজখবর নেই কিন্তু কোন ইয়ে তেই ছিল না আসলে নাম্বার গুলো phone এর মধ্যে সেভ করা ছিল তো তাই। যাইহোক নতুন phone নিয়েছো তাহলে হ্যাঁ ফোন ছাড়া তো চলবে না এইজন্য নিতে হলো আরকি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 হ্যাঁ sim টা তুলছি তোলার জন্য আর কি আসে আচ্ছা যাক ভালই তো সব মিলিয়ে ভালো আছো? হ্যাঁ এই তো আছি তো আসো একদিন ঢাকায় এসে বেড়ায় বেরিয়ে যাও। ঢাকা তো আসলে হ্যাঁ যাব যাব ভাবতেছিলাম আবার জানোই তো পড়াশোনা পরীক্ষা এগুলো থাকলে আসলে এত বেশি যাওয়া আসা যায়না তো তোমার তো শীতকালীন বন্ধ আছে না এখন? না এখন কি আর school পড়ি school থাকতে থাকতো december এটা তো ভালই জানো এখন তো কখন কোন কি পরীক্ষা দিয়ে দেয় সেটা তো বলাই যায়না তো এখন এই December যখন সবাই ছুটি কাটায় তখন আমরা হল পড়া মানে class করতেছি এরকম অবস্থা তো গ্রামের ঐদিকে আহ শীত কেমন আবহাওয়ার অবস্থা কেমন? আবহাওয়ার অবস্থা তো মানে আমি বুঝতে পারতেছি না আসলে কেমন আমি তোমাকে বলি প্রথম প্রথম তো শীত মোটামুটি পড়ছে মাঝখানে এত তীব্র শীত অনেক বেশি শীত ছিল

এই December মাসে তুমি কখনো দেখছো December এ যে তোমার হচ্ছে ফ্যান ছাড়তে হয় বা গরম লাগে এইবার হচ্ছে এই অবস্থা হয়ে গেছে তো ঢাকার কি অবস্থা এবার তো বৃষ্টি হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ কি আজব ব্যাপার আবহাওয়ার যে কি সমস্যা আমি এটাই বুঝতেছিনা অনেক পরিবর্তন হচ্ছে হ্যাঁ এটা মানে তো প্রায় প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যেমন November এ বৃষ্টি December এ বৃষ্টি আবার January তেও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

তুমি হয়তো শুনছো হয়তো যে আহ সারা বাংলাদেশে শীত পড়ে গেলেও ঢাকায় ফ্যান ছেড়ে ঘুমায় মানুষ তো এইবার এতটাই শীত ছিল যে আহ যে ঢাকাতেও অনেক শীত ছিল।

হ্যাঁ আমি এটা শুনছি যে ওই যে আমি বললাম যে মাঝখানে তিন চারদিন অনেক বেশি শীত ছিল অনেক ঘন কুয়াশা ছিল।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 এত পরিমাণে কুয়াশা যে মনে হচ্ছে যে না সারাদিনই মেঘে ঢাকা থাকবে কুয়াশা থাকবে সূর্য দেখা যাবেনা বা তাপ আসবেনা কিন্তু তোমার দুপুর time কিংবা তুমি হচ্ছে দুপুরে একটু পর যেমন দুইটা থেকে তিনটার ভেতরে দেখো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 কিন্তু আসলে আমি এত বছর ধরে ঢাকায় আছি বুঝতে পারছ যে এই প্রথম মানে তীব্র শীতের মানে অনুভূতিটা পেলাম মূলত এর আগে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

এখানেও কমে গেছে কিন্তু ধরো এই যে December মাসটা গেল Decemb November ও এতটা টের পাওয়া যায়নি মানে November তো পুরো গরম ই ধরো একদমই গরম December র প্রথম সপ্তাহ গেল দ্বিতীয় সপ্তাহ গেল এরপরে আহ তৃতীয় সপ্তাহ যখন শুরু হল তখন কি হলো মানে শীত পড়া আর কি শুরু করল তাহলে সেটা মানে বাড়তে বাড়তে বাড়তে মানে শেষ December র শেষ এর সপ্তাহে এসে এতটা বেড়ে গেল এরপরে January র মানে প্রথম দুই-তিন সপ্তাহ ছিল এত শীত তা আর বলার মত না মানে হাড় কাঁপানো শীত যাকে বলে আচ্ছা তো তুমি তো অনেকদিন হচ্ছে গ্রামে আসতেছ না গ্রামে আসবানা নাকি? এইতো মানে গ্রামের শীতে মানে শহরের শীতে adjust হয়ে গেছে তো তো শীত এ গ্রামের শীতের সাথে মানায় নিতে পারবো কিনা এটা ভেবে যাওয়া হয় না গ্রামে তুই এবার যা দেখলাম মনে হচ্ছে হচ্ছিল যে গ্রামে যেয়ে একটু গ্রামের শীত ও অনুভব মানে কি বলবো অনুভব করে আসি। তো আসলেই পারতা আসলে শীতের সকালে খেজুরের রস এটাতো আসলে অনেক বেশি মিস করে ফেলছো এটাতো শীতের মজা তাই না? হ্যাঁ হ্যাঁ গ্রাম না এখানে মোটামুটি পাওয়া যায় তারপরে হচ্ছে তোমার শীতের সকালে কুয়াশা টা যে কুয়াশার ভেতরে হাঁটা এটার feelings তুমি কোথায় পাবে গ্রামে না আসলে? হ্যাঁ আসলেই আবার ধর পরীক্ষা না সামনে এখনতো ক্লাস চলছে আমার বাকি সবার আসে মানে সবাই ছুটি পাইছে শুধু আমার জন্যই যাওয়া হলো না কারোর ই। আবার ধরো এত মানে কি ছিল মানে এখন তো ধরো আহ কি বলবো মানে সত্যি সত্যিই এখন শেষ ই এখন January ও শেষ হয়ে যাচ্ছে কিন্তু December এ যখন ছুটি ছিল মানে আমি বাদে সবাই এর ছুটি ছিল তো তখন তারা যেতে চাচ্ছিল কিন্তু আমি আমি আবার নিষেধ করলাম কারন তখন তো শীত ছিল অনেক আর কুয়াশা ছিল অনেক এত কুয়াশা আবহাওয়া এরকম থাকলে তো ferry ধরো launch মানে অনেক কিছুই বন্ধ করে দেয়।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 আচ্ছা তারপরে তোমার কেমন weather আসলে সব থেকে বেশি ভালো লাগে? আমি আসলে বুঝি না মানুষ শীতকাল এত কেন পছন্দ করে আমি তো দেখি শীতকালে সুবিধার্ থেকে অসুবিধা বেশি যেমন ধরো অসুখ-বিসুখ কিন্তু অনেক বেশি থাকে শীতকালে তাই না যারা যারা অল্পেই অনেক আহ মানে ঠান্ডা লেগে যায় জ্বর চলে আসে তাদের জন্য তো আরো সাংঘাতিক ব্যাপার আর হাসপাতালে গেলে দেখা যায় যে শুধু ঠাণ্ডা আর জ্বর এর রোগী ভর্তি এই শুধু এই শীতকাল তো তোমরা কি শীতের প্রকোপ থেকে বাঁচতে পারছো নাকি অসুস্থ হয়েছিলা দুই একবার?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

আমার একটু গরম ও ভাল্লাগেনা শীত ও ভাল্লাগেনা আমার হচ্ছে March র দিকে April র দিকে তো মনে হয় এত গরম থাকে না সেতো থাকেনা মানে February র last এ ওই weather টা আসলে একটু ভালো লাগে। হ্যাঁ কিন্তু তখন আবার কি হয় যে March মাস আসলেই আবার April মাসের এদিকে তো মানে গরম তো গরম এত পরিমান বৃষ্টি হয় বৃষ্টির আবহাওয়া আবার সাংঘাতিক বৃষ্টি আসলে তো মনে কর আমাদের এদিকে ঢাকার এদিকে তো পানি জমে জমে এই dengue মশা তারপরে ডোবা ডোবার মত হয়ে যায় পুরো পুকুর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

আর শীত আসলে সবার জন্য আনন্দ ও বয়ে আনে না অনেকের কাছে শীত মনে হয় যে না সেরকম একটা weather but যারা দেখো তোমার যাদের মাথার ওপরে ছাদ নেই বা যার আমাদের তো অনেক ex extra জামাকাপড় থাকে শীত নিয়ন্ত্রনের কিন্তু তোমার রাস্তাঘাটে যারা থাকে তাদের কথা যদি ভাবো বা একটু দরিদ্র মানুষের কথা যদি ভাবো ওরা তো আসলে এত জামাকাপড় পায়না বা সাহায্য করে অনেক মানুষ ই এই কিন্তু সবার মানে সবার কাছে তো পৌঁছে না তো ওদের জন্য আসলে শীত শীত কাল খুবই মারাত্মক একটা বিষয় আমার মনে হয় তো সবকিছু মিলিয়ে আসলে শীতের দিন কেন জানি আমার ভালই লাগেনা না

এটা কিন্তু অনেক মানানসই সবার সব বয়স্ক মানুষদের জন্য সব মানুষদের জন্যই মানায় নিতে পারবে কিন্তু কিছুদিন আগে যেরকম ছিল মানে ওইটা একটু বেশি